এবং প্লাটফর্মটির পিছনের দিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে এবং স্টেশনে একটি চিয়ার বানিয়ে রাখা হয়েছে।

প্লাটফর্মের ভিতরে একটি লোহার তৈরি চেয়ার রয়েছে | এবং উম সেখানে কিছু কাঠের বাউন্ডারি করা রয়েছে।

একটি বড় প্ল্যাটফর্ম -এর দৃশ্য দেখানো হয়েছে। প্ল্যাটফর্ম -এর ভিতর অনেক মানুষ বসে রয়েছে এবং প্ল্যাটফর্ম -এর পাশে দুটো ট্রেন লাইন দেখা যাচ্ছে ।

মন্দিরের দির্শও দেখানো হয়েছে। মন্দিরের ভিতরে কয়েকজন মানুষ রয়েছে। এবং মন্দিরে সামনের দিকে কিছু ফাকা জায়গায় রয়েছে। মন্দিরের পিছনদিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

একটি বড়ো বিল্ডিং -এর দৃশ্য দেখানো হয়েছে বিল্ডিং -টির মধ্যে অনেকগুলো বেলকনি রয়েছে এবং বেলকনি গুলির দরজা বন্ধ রয়েছে।

এবং রাস্তাটির পাশে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের নিচে একটি বোট লাগানো রয়েছে।